ছবিতে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

মাঝের একজন ভারতের পতাকা ধরে রয়েছে।

ছবিটিতে আমরা একটি বাস স্টপ দেখতে পাচ্ছি।

কিছু যাত্রী চেয়ারগুলিতে বসে অপেক্ষা করছে।

সামনের বেঞ্চে অনেকগুলি খাতা পত্র রাখা রয়েছে।

দূরে একটি লাল কালারের সাইনবোর্ড দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি বাস স্টপের--

দূরে একটি ডিজিটাল বোর্ড দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি ছোট্ট শিশুকি দেখা যাচ্ছে।

ছবিতে আমরা একটি সুপার মার্কেটের দৃশ্য দেখতে পাচ্ছি।

পুকুরটির পাশে ধান ক্ষেত দেখা যাচ্ছে।

আশেপাশে বড় গাছপালা দেখা যাচ্ছে।

পার্কটি বেশ বড়ো বলে মনে হচ্ছে।

মেয়েটি একটি লাল কালারের চুরিদার পরে রয়েছে।

পেছনে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

সামনে একটি আর্মি অফিসার দাঁড়িয়ে রয়েছেন।

পিছনের ভবনটি সুন্দর রং দিয়ে সাজানো।

ঝুড়িটির উপর উত্তরবঙ্গ সংবাদ রাখা রয়েছে।

এখানে দু ধরনের মাছ দেখা যাচ্ছে।